বোর্ড লাগানো আছে এবং সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছি ব্রিজের নিচে আছে নদী এবং আশেপাশে কিছু বড় বড় গাছপালাও সেখানে দেখতে পাছ --

আমি এ দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে একটি ফাঁকা জায়গা আছে এবং সে জায়গাটিতে একটু জায়গায় নেট দিয়ে ঘিরে দেওয়া আছে এবং তার ভেতরেও কয়েকটি ছোট ছোট গাছ গাড়া হয়েছে।

আমি এই দৃশ্যটিতে দেখতে পাচ্ছি কি যে এখানে কয়েকটি ছোট ছোট গাছগাড়া আছে এবং সেগুলিকে ঘিরে দেওয়া আছে এবং সেখানে আমি একটি অনেক বড় ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। সেখানে অনেক গুলি গাড়ি দাঁড় করিয়ে রাখা আছে এবং অনেক লোকজন দাঁড়িয়ে আছে এবং তারা সেখানে পিকনিক খাচ্ছে।